এবং জায়গাটা খুব সুন্দর দেখা যাচ্ছে এবং পাশে একটি ছোটো একটি আইল্যান্ড রয়েছে।

রোলার বেটার বেসিন বেটার ওয়াটার পাইপ এরকম জিনিস দেখা যাচ্ছে এখানে অনেকগুনো বেলুন লাগিয়ার --

এখানে অনেক ধরনের জিনিস আছে যেমন সিনট্যাক্স পাইপ ফ্যান কারেন্টের স্যুলা তারপরে রয়েছে বড় বড় পাইপ এমন অনেক ধরনের জিনিস রয়ে--

তারপরে একটা চেয়ারও রয়েছে একটা প্রিন্টার মেশিন রয়েছে একটা ফ্যানও রয়েছে।

দোকানটার মধ্যে অনেকগুলি জিনিস রয়েছে যেমন ভলিনি স্প্রে চয়েজ টেবলেট এমন অনেক কিছু রয়েছে।

এটার নাম হল জনতা হোটেল আন্ড ফাস্ট ফুড ।

পার্ক টার মদ্যে অনেকধরনের ফুল দেখা যাচ্ছে ফুলগুলি খুবই সুন্দর।

এবং দেখা যাচ্ছে অনেক লোকে হাঁটাহাঁটি করছে ছবি তুলছে।

যেমন গাড়ির চাকা আছে সামনে দেখা যাচ্ছে একটা হেলমেট ও আছে অনেক যাবতীয় জিনিসই দেখা যাচ্ছে।

লেকের উপ লেকের পাশে উপরে একটি কুমির বসে আছে কুমিরটি হয়তো একটু পরে নিচে নামবে।

এখানে দেখা যাচ্ছে একজন লোক শুয়ে আছে একটা এক্সারসাইজে।

হয়তো একটা কিছু মেশিনের গাড়ি।

এবং দেখতে পাচ্ছি অনেক ধরনের মেশিনও রয়েছে।

এক পাশে রয়েছে অনেক ধরনের গাছ।

এখানে বেশির ভাগ দেখা যাচ্ছে সুফা রয়েছে অনেক সুন্দর সুন্দর সুফা তারপর কুশনও রয়েছে।

তারপর দেখতে পাচ্ছি সোফা এর পিছনে কয়েকটি টেবিল ও দেখা যাচ্ছে চেয়ার ও আছে।

এটা দিয়ে আমরা হেঁটে ওপার থেকে ওপারে যাই।

এখানে অনেক ধরনের হোলসেল এর কাপড় পাওয়া যায় এটা সেন্ট্রাল রোড এ আছে।

জায়গাটা দ্যাকতে খুবই সুন্দর লাগছে।

ব্যাঙ্ক থাকা আমাদের অনেকই দরকা--

এই ছবিটিতে আমি অনেকগুলো মাছ দেখতে পা--